এইখানে একটি মাঝখানে পুকুর দেখা যাচ্ছে। পুকুরটি চারিপাশে গাছপালা দেখা যাচ্ছে। গাছের পেছন দিকটা খালি একটু মাঠ দেখা যাচ্ছে ।

এইখানে একটি চওড়া রাস্তা রাস্তাটির ওপারে একটি গেটের মতো একটি পুরোনো বাড়ি টাইপের বানানো রয়েছে।

তার পেছন দিকে জল আছে এবং মাঠ দেখা যাচ্ছে। বাড়িটির সামনে একটা মোটা গাছ দেখা যাচ্ছে ।

সামনে একটি মাঠ দেখা যাচ্ছে মাঠের সাইড -এ একটা ঘর ছোট সাদা রঙের বাড়ি দেখা যাচ্ছে ।

তার পেছনে একটি বড় পাহাড় ও ছোটো ছোটো পাথর দেখা যাচ্ছে।

ঝুড়িয়ালা যে বিক্রি করছে তার শুধু মাথা আর চুল দেখা যাচ্ছে-এ।

তার ওপরেও কিছু ছোটো ছোটো ঝুড়ি টাঙানো রয়েছে এবং ওনার পাশে একজন সাদা টুপি পরে ঝুড়ি বিক্রি করছে ।

এখানে একটা বড় গ্রাউন্ড মাঠ মাঠটি বেশ রেলিং দিয়ে ঘেরা রয়েছে।

এবং সামনের দিক থেকে একটা পিঙ্ক কালার -এর গোলাপ ফুলের টব দেখা যাচ্ছে ।

এখানে একটি কাপড়ের দোকান দেখা যাচ্ছে দোকানটি লাল রঙের বোর্ডের ওপরে মিনু লেখা রয়েছে দুপাশে দুটো মহিলার ছবি আছে।

সামনে একটি বড় নদী। নদীর এপারে কিছু লোক ঘোরাঘুরি করছেন। বড় বড় পাথর ফেলা রয়েছে।

পেছন দিকে কয়েকজন মানুষরা বসে আছেন। পিঙ্ক কালার -এর প্যান্ডেল -এর কালার -টা বুলু কালার -এর। পাশে একটি সবুজ রংয়ের বিল্ডিং দেখা যাচ্ছে।

এটা টায়ারের দোকান দোকানের বাইরে বোট লেখা রয়েছে সিয়েট ওপরে টিনের ছাওনি করা।

সামনের দিকে বেশ বড় বড় মোটা মোটা গাড়ির টায়ার দেখা যাচ্ছে চার চাকার টায়ার --

সাইড এ কয়েকজন লাইন থেকে অনেক লোক দাঁড়িয়ে আছে দূর অবধি ।

লাল রংয়ের একটা গেট দেখা যাচ্ছে এবং এটাকে যে পাঁচিল দিয়ে ডেকোরেশন করা হয়েছে লাল রঙে--

ওই পাশ থেকে বুলু কালার - এর আর সাদা কালার - এর কয়েকটি বড় বড় গাড়ি ও ভ্যান দাঁড়িয়ে আছে এইপাশে একটা পার্পল কালার - এর --

মারুতি জেন্ দেখা যাচ্ছে এবং তার পাশে একটা টাটা সুমো রাখা আছে।

মাঝখানে কিছু বসার জন্য বেঞ্চ লাগানো রয়েছে ছোট ছোট ঘাস দিয়ে ও ছোট ছোট ইট দিয়ে এটাকে ঘেরা রয়েছে।

এইখানে একটি বিশাল অ্যা বড় বাড়ি দেখা যাচ্ছে লম্বা বাড়িটা। সাদা রংয়ের ও বুলু কালার -এর বোড লাগানো রয়েছে ।

শাওয়ার নিচে গোল্ডেন কালারের লাইট লাগানো আছে। যার জন্য শাওয়ারের কালারটা গোল্ডেন মনে হচ্ছে ।

পেছন দিকটা অন্ধকার লাগছে একটা বড় গাছ দেখা যাচ্ছে।

এখানে বড় একটা সবুজ রঙের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির ছাদটা টিন দিয়ে ছাউনি করা আছে ওপরে।

সামনে একটি গোল রাউন্ড -এর মার্বেল -এর বানানো তার মধ্যে একটি জলের শাওয়ার লাগানো রয়েছে শাওয়ার হচ্ছে।

জলটি শাওয়ার দিচ্ছে নিচে লাইট লাগানো রয়েছে লাল সবুজ নানানরকমের লাইট দেখা যাচ্ছে পেছন দিকে একটা সাদা বাড়ি ও গাছ দেখা যাচ্ছে।

সামনে একটি নদী দেখা যাচ্ছে নদীর এপারে একটি বাইক স্ট্যান্ড করা রয়েছে বাইক -এর ওপরে কিছু জিনিস রাখা আছে।

দু সাইড - এ বড় বড় গাছ ছোট ছোট গাছ ও বড় গ্রাউন্ড দেখা যাচ্ছে ।

সামনে নিচে মাটি দেখা যাচ্ছে কালো রঙের মাটি ভেতরে জাল দেয়া জালের ভিতর কিছু কালারিং হরিণ দেখা যাচ্ছে লাল হলুদ।

নানান রকমের কালার -এ দেখা যাচ্ছে হরিণগুনো। হরিনের পেছনে একটা ছাউনি দেয়া রয়েছে টিনের একটা সবুজ রঙের পোস্ট দেখা যাচ্ছে সামনে ।

এখানে একটি বড় গ্রাউন্ডের মধ্যে কয়েকটি বাস দাঁড়িয়ে রয়েছে।

সামনের দিকে তিনটি বাস পেছন থেকে তিনটে লাইন থেকে বাস দাঁড়িয়ে রয়েছে কিছু লোকজন যাওয়া আসা করছেন হেঁটে যাচ্ছেন কেউ সাইকেল নিয়ে যাচ্ছেন।

গেটের সামনে দু তিনটে মানুষ দাঁড়িয়ে রয়েছেন সামনের দিকে একজন সাদা স্কুটি নিয়ে আসছেন।